অনেকজন মানুষকে হাঁটতে দেখা যাচ্ছে।

একটি সাদা রঙের কার দেখা যাচ্ছে।

আকাশটি নীল সাদা রঙের দেখা যাচ্ছে।

একটি নীল রঙের সাইকেল দেখা যাচ্ছে।

দেওয়ালটি হলুদ রঙের দেখা যাচ্ছে।

এখানে অনেক বড় একটি দোকান দেখা যাচ্ছে।

এখানে অনেক বড়ো একটি পাহাড় দেখা যাচ্ছে।

একটা জলের জগ দেখা যাচ্ছে।

এখানে একটি ছোটো দোকান দেখা যাচ্ছে।

কয়েকজন মানুষকে দেখা যাচ্ছে কিছু মানুষ বসে আছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে।

কয়েকটি বাচ্চাদের খেলনা দেখা যাচ্ছে।

দোকানের বাইরে দুজোড়া জুতা রাখা আছে।

অনেকগুলি মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে দেখা যাচ্ছে।

কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি কিছু মানুষ বসে আছে কিছু মানুষ দাঁড়িয়ে আছে।

টি সাদা রঙ্গের দেখা যাচ্ছে--

এই ছবিটি দিনেরবেলা তুলা হয়েছে।

অনেকগুলি বড় বড় গাস দেখা যাচ্ছে।